অনেক রকম ভ্যারাইটি জিনিস পাওয়া যায় হয়তো পাইকারি রেটেও পাওয়া যায়।

এটা ফুরা সিমেন্টের কালারের মতন লাগতাসে।

বিভিন্ন রকম সব্জি আলু পেয়াঁইজ মূলা বেগুন আমি দেখতা পাইতাসি আর মানুষগুলো দেখতাসি।

এর একটা ফু-আর্টিফিশাল ফুলের দোকান যেদিকে হয়তো প্লাস্টিকের ফুল পাওয়া যাইতাসে।

মটর আমি দেখতাসি আর এদিকে ইট দিয়া রাস্তা বানান্যা আসে।

এটা একটা কোনো অফিস ক্যাচারীর হয়তো ও জাগা যেদিগে ক গরমেন্ট সেক্টর বা অন্য কোনো প্রাইভেট সেক্টর হইতে পারে।

এটা একটা কনস্ট্রাকশন মানে ব্রীজের জায়গায় ব্রীজ বানাইতাসে।

এটা ত্রিপুরা ইউনিভার্সিটির গেস্ট হাউস ।

এদিকে তাদের তাদের অতীত মানে কালচারগুলোই সেরা।

এ কোনো একটা অ্যাক্ট করতাসে।

এডা হয়েসে একটা বাজে মাল দুকান যেদিকে দৈনন্দিন জীবনে যা যা দরকার লয় সব পাওয়া যায়।

এডা হইছে একটা ফো-গ্রাউন্ড যেদিকে হয়তো কোনো ।

একলগে অনেকগুলো হয় অখন আপাতত এটাতে কোনও আমি দেখতাসি না।

এ ফটোটায় দেয়া যাইতাসে এটা একটা আয়ুর্বেদিক স্টলের ব্যানার ।

এই ফটোটার ভেতর আমি যা দেখতাছি এটা হয়তো একটা গ্রসারিসের দোকান।

এ ফটোটার মধ্যে যা দেখা যাচ্ছে যে এটা হয়তো কোনোখানে একটা জায়গার বারিন্দা ছোট বারিন্দা ।

পুরাটা জায়গা টিন দিয়া বেড়া দইন্যা।